~টা জিনিস ধরুন আমরা তো customer তো আমরা সবসময় চাইবো যে আমাদের product আর আমাদের safety, যার জন্যই আর কি জিজ্ঞাসা করা. আহ ধরুন যে বিভিন্ন ধরনের যেই.

তো উম এই সমস্ত জিনিসগুলো আপ~ আমরা যখন order করব তো সেগুলো কি আপনি~ আপনার যে delivery executive সে কি এমনিই নিয়ে আসবে নাকি. আহ কোনো icepack এর সাথে নিয়ে আসবে যাতে জিনিসটা কারণ আহ যদি সেটা তিন কিলোমিটারই হয় বা এক কিলোমিটারই হয়, তাও আসতে তো তার একটা. tweenty minutes or fifteen minutes তো লাগবে তো ততক্ষণে জিনিসটা যাতে খারাপ না হয়ে যায়. এরকম বা eggs নিয়ে এলো, তো সেইগুলো যেনো hard shield এর মধ্যে থাকে যাতে break না হয় কোনো. কিছু কোনো রকমের কোনো product at least damaged না হয়, কারণ আপনি দিয়ে চলে যাবেন তারপর তো সেটা আমার বা দায়িত্ব না? তো ওই জন্যই আর কি এটা ensure করার জন্য জিজ্ঞেসা করা. তো এইগুলো কি আপনারা provide করবেন? Okay আর ধরুন আপনাদের যে app based এখন যে shopping টা হবে আপনারা বলছেন app provide করে দেবেন. তো সেক্ষেত্রে আমাদের কোনো কিছু order করলাম তো সেখানে payment procedure কিভাবে হবে? মানে app এই কি কোনো online payment এর link দেওয়া থাকবে নাকি আমাদের. executive গেলে তাকে আমাদেরকে cash on delivery করতে হবে আর কি.

হ্যা, এটা হলে actually ভালো হয় কারণ আমাদের দিক থেকেও আমরা safe থাকব কারণ আমরা যদি cash মানে আরকি দেই তো তারা এবার আমাদের কাছে তো সব সময় তো change থাকে না. exact. change amount টা তো থাকে না. তো তাদের থেকেও টাকাটা receive করা আর এখন যেহেতু কোর~ মানে COVID এর টাকা দিয়েও এটা ছড়ায় খুব আর কি. মানে currency এর মধ্যেও আর কি খুব ছড়ায়. কারণ. কে কোন হাতে আর কি দিচ্ছে তার hand আহ মনে হয় sanitise আছে কি না. আর একটা টাকা এমনিই অনেক জায়গা থেকে ঘুরে আসে. যার জন্য আহ ঠিক আছে এটা তাহলে খুবই ভালো হল UPI যদি থাকে . আর এমনি আপনাদের উহ যে frozen, frozen যে আর কি meat গুলো frozen meat, frozen chicken, frozen fish. এই section টা আপনাদের আবার কবে open হচ্ছে কারণ আমি আগের মাসে গেছিলাম, আমার~ আপনার তো বোধ হয় আর কিছু problems চলছিল. তো সেই কারণে ওটা off ছিল. তো সেটা open কবে হবে একটু বলতে পারবেন?

না তাহলে ঠিক আছে কারণ আমার খুব need ছিল সেই time এ but পাইনি, একটা ছোট party ছিল আমার তো huge পরিমানে আর কি, প্রচুর পরিমানে লাগত। নাহ ঠিক আছে, কোন issue নেই। আহ এখন যদি available হয়ে যায় then খুবই ভালো হয় আমার জন্য। তাহলে আহ online এই সেটা order করা যাবে। আর আর হ্যা, আর একটা জিনিস আপনাদের feedback এ যেটা দেওয়ার ছিল, আমি আগের month একটা উম product নিয়েছিলাম। মানে একটা আটার packet নিয়েছিলাম পাঁচ কেজি, তো ওটা ~টু product হয়েছিল। আমি ভেতরে যখন আটাটা খুলি মানে, একটু date দিয়ে কোনো issue হয়নি। date ছিল product টার but জিনিসটার ভিতরে একটুখানি মানে যেটাকে বেলনা আটার ভিতরে পোকা হয়ে যায় তো এটা বেড়িয়েছিল। তো আপনারা এগুলো একটুখানি দেখে নেবেন। আমার মনে হয় এটা storage এর জন্য হচ্ছিল কোন মানে store করায় ওরা ঠিকঠাক store করা হয়নি বলে ঠিকঠাক ভাবে আর কি

হ্যাঁ আমি বর্ষা বলছি হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? ওই একটু মানে এখন কি বলবো আর, ওই সর্দি কাশি তারপর জ্বর আসতে থাকে, মানে বুঝতে পারছি না ডাক্তারও দেখালাম। আর এখন dengue test তো, সেটাও করালাম, কিছুই বেরোচ্ছে না সেরকম। তাও মানে একদম কমজোর লাগে শরীর, কিছু কাজ করতে, খেতে ইচ্ছা করে না। এইসব চলছে গো। হ্যাঁ, হ্যাঁ, আহ হম থাকছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,

কে জানে, ডাক্তারও কিছু ধরতে পারছে না। plus আমার একটু skin allergy ও হয়েছে rসেটাও নিয়ে একটু দৌড়াদৌড় hospital hospital এইদিক ঐদিক, মানে আর fungal infection হয় না water দিয়ে, ওই infection টা হয়েছে। বুঝতে পারছি না কি করবো একদম মানে, কোন কোন দিন তো এরকম লাগে যে এত রোগ, এত,

হ্যাঁ, আর এদিকে আমার বাবারও sugar ধরা পড়েছে।

মানে রোগের আর শেষ নেই। যা এখন তো যার বাড়িতে গেলেই সবাই বলে এই রোগ ঐ রোগ, তারপর এই গাদা, গাদা, ওষুধগুলো শুধু, বাক্স ভরা ভরা ওষুধ সবার ঘরে পাওয়া যায়। এখন তো বলতে গেলে গ্যাস, অম্বল, এই জিনিস গুলির ওষুধ তো রোজ লোক খাচ্ছে। সে বাচ্চা হোক, বুড়ো হোক, জোয়ান হোক, সেটা আর দেখার নেই। কারণ, হ্যাঁ, কারণ তেলের জিনিস সবাই খাচ্ছে ভাজা এই ওই, আর junk food খাচ্ছে বাইরে জিনিস, এটা তো খারাপই না।

হ্যাঁ, হম হম

আচ্ছা হ্যাঁ, Dengi হয়ে গেলে তো কমজোর খুব কমজোর করে দেয় শরীরকে।

ওরাতো টাকা পয়সা বাড়ানোর জন্যই এসব করে।

হ্যাঁ, হ্যাঁ,

হম হম হম সেটাই, হ্যাঁ দেখো না, মানে কি আর বলবো।

আরে vaccine না নিলে মানে নামের শুধু যারা নিয়েছে তাদেরও হচ্ছে। এরকম না যে যারা নিয়ে নিয়েছে তাদের হবে না এরকম নেই। আর booster dose তো আমি অনেকের ক্ষেত্রে শুনেছি যে কারো কারো shoot করেছে কারো কারো shoot ই করেনি মানে তাদের থেকে আরো শরীর খারাপ হয়ে গেছে। তাহলে এরকম Vaccine টা নিয়ে কি হবে লাভটা বলো দেখি?

সেটাইতো না। মানে কি যে হচ্ছে এখন কখন কি হবে কার সেটা আর বলে পারা যাচ্ছে না।

হ্যাঁ কাকিমা ভালো আছে, আচ্ছা বলতো সুগারের ডাক্তার specialist কোনো জানো?

আচ্ছা কোথায় বসেন তিনি?

ও, না আমি ভাবছি, এখন তো ধরা পড়েছে। সবে এখন একমাসও হয়নি ঠিক আছে, এবার খাবারটা controll করলে আর ভালো একটা ডাক্তার ডাক্তার যদি দেখানো হয় আর সকালে উঠে যদি হাঁটা চলা করা হয় তাহলে normal থাকবে বেশি আর তাহলে এ করতেও লাগবে না, তাই না? সেটার জন্যই, হম ঠিক আছে তাহলে ওখানেই যাওয়া হবে। তোমার কাছে যদি একটু prescription কথা দিয়েও পাও যদি তা হলে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার না ওষুধ খাবার time হচ্ছে। আমি না একটু রাখছি। উম ঠিক আছে।

তো আমি class nine থেকে পড়াই। আহ উম nine এ যখন পড়ি তখন দুটো বাচ্চা আমাদের সাথেই থাকতো পাশের বাড়িতে আহ তো ওদেরকে পড়াই, ওরা দুই বোন ছিল। ছোট ছোট দুটো বাচ্চা, একজন class five এ পড়তো আর আরেকজন হচ্ছে class one এ পড়তো তো উম ওদেরকে পড়াতাম বেশ ভালোই লাগছিলো পড়াতে নতুন অভিজ্ঞতা হচ্ছিলো। উম আর ওদের বলতে গেলে ওরা আহ আমার আমার আমি যেই school এ পড়তাম ওই school এই ওরা পড়তো। আরো একটা সুবিধা ছিল তারপর ওরা আহ ওরা ওদেরকে পড়ালাম আমি। মায়ের ভালো লাগলো পড়াতাম। ওর মাই দুটো আরো নতুন ছাত্র খুঁজে দিয়েছিলো আমাকে। ওদেরকে আমি অনেকদিনই পড়িয়েছিলাম আমি আহ প্রায় উহ দু থেকে তিন বছর পড়িয়েই ছিলাম। আহ তারপর ওরা থেকে চলে গেলো আস্তে আস্তে আমি আহ ওই বাড়িতে পড়ানোটাকেই পেশা বানিয়ে ফেললাম। আমার ভালো লাগতে শুরু করলো, আমি তারপর অনেক দূরে দূরে গিয়েও পড়িয়েছি ও কাছাকাছিও পড়িয়েছি। আহ মূলত ইংরাজি আর ইতিহাস ও পড়াই এখন। এখন আমার কাছে মোটামোটি জন ছাত্রছাত্রী পড়ে। উম মানে তারা এখন কয়েকজন এর এখন উম school খুলছে আর কয়েকজনের এখন পরীক্ষা হয়ে ছুটিতে আছে তাদের হয়তো april month থেকে school খুলবে। তখন আবার আমিও এখন ছুটিতে আছি। পাঁ~ পাঁচ জনের মধ্যে দুজনকে আমি প্রায় এখন পর্যন্ত চললো। চার বছর ধরে পড়াচ্ছি, মানে আমার খুবই কাছের ওরা। মানে কিছু কিছু আহ ব্যাপার আছে একদমই কাছের হয়ে গেছে যেন আমার মনে হয় বাড়িরই লোক। কিন্তু তারপরে আহ মাঝে মাঝে মনে হয় যে কয়েকজন এরকমও ছিল যা~ যারা হয়তো সেরকম ভাবে ঠিকঠাক সম্মান করতে পারে না। বা উম মানে ওই আর কি মিশতে পারে না একটু কেমন

উম মাঝে যখন আমি পড়াতাম, তখনও আহ বেশ কিছু ছাত্রর সাথে পরিচয় হয়ে~ হয়েছিল, তারা হয়তো এখন আমার কাছে পরে না কিন্তু তাদের সাথে এখনো আমার কথা হয় দেখা হয়, আমার এখন গল্প করি, উম আমি তাদের বাড়িতে যাই কখনো কখনো ওরা আমার বাড়িতে আসে আর এখন সব ছাত্র ছাত্রীদের ম~ মোটামোটি আমার সাথে বেশ ভালোই সম্পর্ক আছে। আহ আমি, ওরা ভয় পায় না আমাকে আমাকে খুব ভালোই বাসে। আহ মারধোর করি না। যতটুকুনি বলতে হয় ব্যাস ওইটুকুনিই বলি। এর বেশি কিছু নয় আর ওদের আহ main প্রধানত ওদেরকে english পড়াই। তো উহ সেখানে আহ ওরাও নতুন নতুন জিনিস শিখতে বেশ ভালোই বাসে। আর পড়ানোর জন্য আমি অনেক কিছুই নতুন নতুন জিনিসও আমি নিজে শিখতে পারি, আমি নিজেই নতুন নতুন জিনিস আমি জানতে পারি। যেমন কোনো লেখকের কোনো গল্প হলো বা বিজ্ঞানের কিছু আহ নতুন যা কিছু হচ্ছে উম । তো সবসময় পড়াশোনাটাকে একটা চর্চার মধ্যেই থাকার চেষ্টা করি। এটা এটার জন্য মনও ভালো থাকে আবার আহ আমার তো মনে হয় আমার পড়ানো না থাকলে আমার প্রচন্ড অসুবিধা হয়ে যায়, আমি কি করবো আমি বুঝতেও পারি না। কারণ এতো ছুটিও ভালো লাগে না, আহ কাজ করতে ভালো লাগে আরকি

উম ছাত্রগুলো এখন যারা পড়ে, তাদের মধ্যে অনেকের সাথেই আমার মানে একদমই ঘরের সম্পর্ক হয়ে গেছে, এমনও হয়েছে যে ধরো কেউ কোনো অনুষ্ঠান হচ্ছে বাড়িতে সেখানে আমাকে নিমন্ত্রন্য করা, আমাকে সময়ের আগেই যেতে হবে, আহ যেমন বাড়ির লোক হয় আরকি। সব কিছুতে থাকতে হবে বা তারা তাদের কোনো অসুবিধার কথাও আমাকে জানানো, খুলেই জানায় আমার সেটা ভালোই লাগে যে যাই হোক আমাকে বলছে। আহ আমাকে জানাচ্ছে আমি চেষ্টা করি যাতে ওদের সমস্যার সমাধান করার বা বলার। আহ তারাও আমার প্ৰচণ্ড কাছের। তো অথচ কয়েকজন এমনও আছে, উম যারা হয়তো মানে আমি পড়াচ্ছি তবুও আমাকে মানুষ বলে তো মনেই করতো না , তবে এরা একদমই আমার ধারণা বদলে দিয়েছে, মানে আহ সম্পর্ক কি শুধু রক্তেরই হয়? একদমই তা নয়। আমি আজকে এই ধারণাটাই পাল্টে গেছে। ওরা আমাকে, এক~ মানে আমার মা মারা গেছিলো যখন তখনও পাশে থেকেছে যখন কোনো অসুবিধা হয় বা আমি অসুস্থ হয়ে পরি, তখনও ওরা প্রচন্ড উম ভাবে পাশে থাকে, মানসিক ভাবে যে আমাকে অসুস্থ হলে দেখতে আসে। আর আমার ছাত্রগুলোওতো ভীষণই উম মানে ওরা তো বাচ্চা , এজন্যি সুন্দর, বাচ্চাদের মতোই কথা বলে, বোকা বোকা কথা বলে, হাসে , সেগুলো শুনতেও ভালো লাগে। আবার পড়াশোনায় দুষ্টুমি করে তখন মাথাটা গরম হয়ে যায় আরকি কিন্তু তারপরেও বলবো যে এখন যেই বাচ্চাগুলোকে পড়াচ্ছি তাদের বাবা-মা সত্যিই খুব ভালো। আর উহ পোড়ানোর মধ্যে থাকলে আমার মনটাও ভালো থাকে। কারণ আমাকে বাড়ির কাজ বাইরের কাজ দুটোই সামলাতে হয়, তো আমার নিজেরই কোনো সময় থাকে না যে

আহ এর বাইরে কিছু জানি না বাকি কখন পড়ানো, কখন যাবো, কখন আসবো আমি নিজেও কিছুই জানি না।

বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল তখনও ডেকেছিল আমাকে আর আমার বেশ ভালোই লাগে যারা মিশতে জানে তাদের সাথে মিশতে খুব ভালো লাগে। আহ প্রচন্ড ভালোবাসে আর আমিও তাকে প্রচন্ড ভালোবাসি। চেষ্টা করি যে ওদের উম যতটা সাহায্য করা যায়, সাহায্য বলতে ওই পাশে থেকে যেইটুকুনি সাহায্য করা যায় আরকি। ভালোই লাগে, আর আমিও সবসময় চাই, যে ওরা একটু বড়ো উম বড়ো হয়ে একটা ভালো মানুষ সবার আগে হোক, কারণ পড়াশোনায় শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। আর পৃথিবীতে ভালো মানুষের খুব কমতি। তো ভালো মানুষ অবশ্যই হোক। উহ আমারো ভালো লাগবে, আমি চাই যে মানে উম কি ভাবে বলবো? হ্যাঁ, নীতিগত দিক থেকে যেন তারা অনেক ওপরে থাকে, মানুষের সাহায্য করা, মানুষের পাশে থাকা,

বাচ্চা ষোলো বছরের এখন ওরা কলেজে, তাদের সেই রকম মনটা যেন সবসময় ওদের থাকে। ওরা যেন মনে কখনো, হ্যাঁ জানি বড়ো হবে হয়তো অন্য অন্য অনেক কিছুই জানবে শিখবে, অন্য অনেক কিছুই মনে আসবে কিন্তু এই যে পরিষ্কার মন এখন রয়েছে ওদের এই জিনিসটা যেন সবসময় থাকে। মানুষের মধ্যে হচ্ছে কম পাওয়া যায়, তো আমি চাই যে ওদের মধ্যে অন্তত এই জিনিসগুলো থাকুক। বাকি জানি না কি হবে। দেখা যাক। তবে চেষ্টা করবো একটা ভালো মানুষ তৈরী করার, উম আর এইতো বাকি ছাত্র ছাত্রীদের যখন school শুরু হবে আবার নতুন পড়া, নতুন রকম চাপ। আহ কয়েকজন তো খুবই দূরে দূরের school এ পড়ে উহ তো সেটা একটা ব্যাপার আছে, যেতে আসতে

আহ বাড়ি এসে পড়তে আর ইচ্ছা করে না, school থেকে এসে সেই তো আমি বিকেল বেলা যাই পড়াতে। ওদের অনেক সময় ইচ্ছা করে না কিন্তু তারপরেও ওরা করে, অনেকটা নিজের ওপর চাপ দিয়েই ওরা চেষ্টা করছে , পরীক্ষা দিচ্ছে আমিও চাই যে, ওদের সাথে ভালো কিছুই হোক তো শুধু ওদের সাথেই কেন ওদের বাবা-মা, family অথবা সবার জন্যই ভালো চাইবো। আর আহ এবার class five হবে ওদের যেমনটি পড়াশোনা করে, চাই ভালোমত পড়াশোনা করে একটা ভালো result করুক। যেমন সব বছরই করে এসেছে, কিন্তু এইবার একটু চাপ বাড়বে কারণ অন্যান্য সময়ের মতো নয় আহ মানে শ্রেণীর মতো নয় উম দেখা যাক কি হয়। তারপর ওদের এখনো পর্যন্ত লেখা, লেখাটা নিয়ে একটু সমস্যা রয়েছে। দেখা যাক লেখাটা যদি একটু তাড়াতাড়ি লেখে। আর বানানতো বাপরে বাপ্! বানান যা লেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো আর বানানটা যেন ঠিক করে তাহলেই হবে

আহ বলছিলাম আমি এটা কি আমি car booking সংস্থাতে কথা বলেছি? আহ আপনার নাম টা কি অবিনাশ? আমার নাম শানু, আমি আসলে আমি কলকাতা বাড়ি তো কলকাতা থেকে আমি তারাপীঠ যাবো মানে ওই রামপুরহাট চেনেন তো রামপুরহাট আমি ওই রামপুরহাট যাবো আসলে আমার যাওয়ার এ হচ্ছে লক্ষ্য হচ্ছে তারাপীঠ তো তারাপীঠ এর পরে হচ্ছে রামপুরহাট আমি ওই রামপুরহাট নয় তারাপীঠ যাবো. তো আপনার বাড়ি উম গাড়িটাকে আমি ভাড়া করতে চাই তো কত পরবে না পড়বে সেটা যদি আপনি একটু বলেন. হ্যা এবং গোটা রাত থাকবো আর তার পরের দিন সকালবেলায় বেড়িয়ে আসবো আমি কলকাতা থেকে বেরোবো আপনার সঙ্গে আপনার গাড়িটা আমার সঙ্গেই থাকবে এবং আমরা তার পরেরদিন সকালবেলায় আবার কলকাতা ফিরত আসবো. তাই জিজ্ঞাসা হ্যা বলছি বলছিলাম যে আপনার কত টাকা লাগবে মানে গাড়িটা ভাড়া করবো তো, তো কত টাকা একটু একটু যদি বলেন.

আমি আমার স্ত্রী আরো দুজন আছে উম সব মিলিয়ে চারজন. আমরা চারজন যাবো.

একজনের পেছনে এক হাজার বলতে গেলে আমরা চার জন আছি, তার মানে চার হাজার বলছেন। আর খাওয়া-দাওয়া থাকা এইটা কি করবেন?

তাহলে সেই হিসাবটা বলুন তাহলে কিরকম কি পরবে সেই অনুযায়ী আমরা তাহলে তবে তো আপনাকে কিছু টাকা আগাম দিয়ে রাখবো তাহলে আপনি কাল সকালবেলা তাহলে আপনি আমার উমম সেই ঠিকানায় পৌঁছে যাবেন আপনাকে আমি ঠিকানা পাঠিয়ে দেব কিন্তু আপনি আগে বলুন কত টাকা পরবে? সাত হাজার দাদা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনাদের যত rate সেটা ঠিক আছে আপনাকে তো আমি এইটুকু ছোটোখাটো জায়গাতে নিয়ে যাচ্ছি না আপনাকে তো অনেকটা মানে অনেকটা পথ অতিক্রম করে আপ~ মম~ মানে যাবেন এবং আমার সেইরকম চিন্তাও আছে না তো সে-ও সব থেকে বড়ো ব্যাপার আপনাকেই কেন phone করলাম? আপনাদেরই সংস্থাকে আমি কেন phone করলাম? কারণ আপনাদের সংস্থাটাকে আমার বেশ ভালো লাগে আর তার কারণেই আপনাকে তাহলে আমি phone টা করলাম, phone টা করার কারণ এটাই যে আপনারা একটু কমসম নিয়ে নেন সব জায়গায় আমি শুনেছি, আর আপনাদের গাড়ির অবস্থাগুলো বেশ ভালো

Bolero হ্যা তা ঠিক আছে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে দাদা, আপনি ছ হাজার টাকা নেন.

এতো টাকা লাগবে এতো টাকা নিলে পরে এবার তাহলে আমাকে আমার বাড়ির সদস্যর মধ্যে একজন কে তাহলে বাড়িতে রেখে যেতে হবে এবার বলুন আপনার কি ভালো লাগবে? আপনাকে তো আমি বার বার বলতে চাইছি যে ছ হাজার রাখুন তাতে বলুন এবার আর এই সবটা নিয়ে মানে বুঝতেই পারছেন আমারও প্রথমবার না না না না দাদা একটু বেশিই হয়ে যাচ্ছে আর মাথা পিছু আপনি এক হাজার টাকা লাগিয়ে দিয়েছেন. এইটাই তো বিরাট বড়ো ব্যাপার হয়ে গিয়েছে. বিরাট ব্যাপার, আর আমি চাই না যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হোক আমি চাইছি যে একটু ঠিকঠাক থাকলে পরে আরো পরবর্তীকালে অন্যান্য জায়গা গেলে পরে আপনাকেই তাহলে ফোন করবো আপনার তাহলে নাম্বারটা আপনি আমার আমি তো নম্বর আপনার পেয়ে গেছি আপনার নাম্বারটা আমি তাহলে

সেই জন্য আপনাকে বলছিলাম যে ছ হাজার টাকা করুন. না তাহলে তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দাদা দেড় হাজার টাকা মাথা পিছু তাই হয় নাকি? এটা কিন্তু আমার কেমন কেমন লাগছে আর আপনার গাড়িটা কিসের মানে bolero গাড়ি কি আপনি Gas এর না এ petrol এর? আচ্ছা ঠিক আছে আপনার ঠান্ডা হওয়ার সেই যন্ত্রটাও লাগানো আছে. সে সব কিছু নিয়ে আপনি তাও বলছেন বেশি বলছেন আপনি যদি সেটা যদি বলেন তাহলে অনুযায়ী

আমরা কিন্তু সেইগুলোর দায়িত্ব নিতে পারবো না আপনার গাড়িতে যাবো ওখানে নামবো ওখানে নামার পর পুজো দেব রাতটা পার করবো তারপর আমি কিন্তু ফিরত আসবো

রাস্তায় দু এক জায়গায় আমরা কিন্তু দাঁড়াবো হ্যা পুরো রাস্তাটা বসে যেতে তো পারবো না কোনো কোনো জায়গাতে দাঁড়াতেও পারি হ্যা কারণ খিদে বলে একটা জিনিস হয় পেটের খিদে তো আছে আর আপনি কটার সময় তাহলে বেরোবেন কটাই আপনি কি কোনোদিন গেছেন ওখানে? হ্যা সেটা ঠিক আছে না হয় বুঝলাম কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাইছি আপনি যদি ছ হাজার টাকা করেন এটা খুব ভালো হয় ছ হাজার টাকায় যাওয়া আসা আর যদি বলেন তাহলে Driver কে আমি তাহলে যে গাড়ির চালক চালককে আমি তাহলে খাওয়াটা দিতে পারি. এবার আপনি বলছেন সাড়ে ছ হাজার অনেক বেশি হয়ে যাচ্ছে দাদা আমাদের একটা

না দাদা দেখুন এইরকম করলে পরে বার বার মাছের বাজারের মতন হয়ে যাচ্ছে মাছ কিনতে গেছি এমন মনে হচ্ছে. না না ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে কিন্তু আমি দেখুন. আপনি যেটা বললেন এক হাজার টাকা সে এক হাজার আপনি কোথায় আছেন? এতো আওয়াজ আসছে গাড়ির